ইহার উপরে অনেক গুলো হারা ভারা ঘাস হই গিছে।

তার সাইড -এ অনেক রকম প্রোস্ট লাগায়েছি।

এজে দেখাচ্চে নীলা নীলা আকাশ-শ-শ। বেগুনি কোলোর সাদা ।

এটা মৌল মালদার পুরানা হসপিটাল ।

এইযে দেখাছি এটা একটি বিল্ডিং ।

তার সাইড এ একটি বড়ো লাইট আছে স্ট্রিট লাইট ।

লোহার অ্যাঙ্গেল থেকে বনাইছে উপরে ।

তার সাইড - এ সাইড - এ অনেক গোলাপ ফুল গাছ লাগাইছে।

সেইখানে অনেক গুলা চর্চা হয়।

আর উপরে উপরে অনেক গুলো তার গেছে লাইন তার।

এই দেখাচ্ছে এটা একটি পার্ক ।

তার বাইরে একটি গেট বানান ছে লোহার--।

তার সাইড -এ একটি পুকুর আছে।